March এর দিকে একেবারে final চার number টা বেরোবে আচ্ছা ওটা আসলে দেখার জন্যে wait করছি অনেক তিনো তাই দেখেছেন প্রথম তিনো টা যেই কয়টা আসছে সব কয়টা দেখছি last যেটা আসবে সেটা দেখা বন্ধ আছে ও ভিকি জাহেদের যত গুলাই বেড়াইছে web-series বা web-film সব গুলোই দেখি thriller জন্মই বেশির ভাগ

হবে আমি অব্যসহ তেমন ওটা জানি না আপনি কি কোনো ও idea দেন একটু কাহিনী টা বলেন আহ ওটা হচ্ছে ওই যে আহ CIDVictim একটা অপরাধ করে অপরাধের মানে কে কি করলো সেটা খুঁজে বের করা চেষ্টা করে পুরো একটা team নিয়ে আচ্ছা এটাকি ভা ভালো হয়েছে নাকি

ওহ আচ্ছা তাহলে দেখবো একদিন সময়ে করে আপনি কি jail দেখেছে jail part-one part-two না না আমি দেখিনি কিন্তু আমি শুনেছি মানে খুব দুর্দান্ত অভিনয় করেছে চঞ্চল চৌধুরী কিন্তু আসলে দেখা হয়নি হ্যাঁ আপনি যদি দেখেন পা part-one তা দেখিয়েন part-one টা Bangladesh এর উন্নত সেরা web-series ওর part-one যযতটা ভালো হয়েছে part-two তত তা বাজে হয়েছে আমার তো তেমনি অটো ভালো লাগিনি

হ্যাঁ চরকি তে দেখতে পারেন susbcription নিয়ে এখুন susbcription আহ নিতে তো ভালো লাগে না ইচ্ছে করে না আপনারা চাকরি জিবি মানুষ যদি এই কথা বলেন আমাদের মতন student রা কি বলবে তাহলে

এখুন নি নাই ওই যে telegram-telegram কিছু channel এ

আচ্ছা ঠিক আছে আমি আপনাকে একটা link পাঠায় দেব

যদি দেশের মানে এই এই কি বলে ইটা cinema-industry র ভালো জানতে হলে আপনার মতন চাকরিজীবী দেড় উচিত আপনার টাকা দিয়ে

আমরা সবাই যদি link এর পেছনে দৌড়াই তাহলে নির্মাতারা তো আর এরকম ভালো জিনিস নির্মাণের উৎসাহ যাবে না আসলে মানে ইটা আমি যদি মানে আমি regularTV দেখার সময়ে পেতাম তাহলে অবসই হচ্ছে susbcription-fee দিয়া হচ্ছে আমি দেখতাম কিন্তু দেখাই হয়না মনে করেন বছরে দেখবো একটা তার জন্য হচ্ছে মানে susbcription দিতে হচ্ছে ভালো লাগেনা না চরকি তে অবসহ বেশি না সম্ভবত একবছরের package আছে ছয়শো টাকা সম্ভবত নেয় তো মাসে কত আসে পঞ্চাশ টাকা সম্ভবত আসে আর web-series বা web-film বের হয় অন্য গুলো না নিলেও চরকির susbcription টা নিতে পারেন আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো আর আপনি চাইলে দ্বারা থেকে নিতে পারেন দ্বারা যে ওখান একটুকু discount টা সম্ভবত পাওয়া যাই ওহ আচ্ছা ঠিক আছে দেখব তো আপনি কি বই পড়তে পছন্দ করেন না দুর্ভাগ্য জনক ভাবে আমার বই জিনিষটা একেবারে ভালো লাগেনা ওহআমার আবার উল্টা এইযে TV বা অন্য কিছু দেখতে সত্যিই আমি যখন আমার মানে phone এখন তো হচ্ছে হাতে book বই নিয়ে পড়ার সময় পাইনা আমি যতক্ষণ office এ থাকি বা অন্য কোনো কাজে থাকি

কি friction পছন্দ করেন নাকি non friction আহ সব পছন্দ করি আমার ভালো লাগে ভালো লাগে আমার আসলে বই এর পতি তেমন একটা ঝোক নাই বেশিরভাগ বন্ধুবান্ধব দে দেখি যে এখন না পড়লেও ছোট বেলায় পরশে মানে বই পাঠক কিন্তু আমার তেমন একটা পড়া হয়নি বলতে গেলে আমাকে যদি কেউ ভালো কিছু বই দেয় আমার পছন্দের কিছু বই দিয়ে একটা ঘরে তালা বন্ধি করে রাখে আমি থাকতে পারবো আমার কোনো সমস্যা হবেনা ওই তো এক এক জনের এক এক জিনিস পছন্দ এখন personal preference আর কি আপনি গান শুনতে পছন্দ করেন হ্যাঁ আমার গান খুবই ভালো লাগে বিশেষ করে যদিও বা either দুই তিন বছর ধরে একটু কম সোনা যাই তবে আগে প্রচুর গান শুনতাম তাই গান আপনার ভালো লাগে

ভালো লাগে আগে পুরাতন এর যে band গুলো LRB এদের মানে গান গুলা আমার বেশ পছন্দ ও আচ্ছা হ্যাঁ আমার পুরোনো band এর চেয়ে বরং নতুন band গুলোই বেশি ভালো লাগে আর দুই হাজার সালের দিকেযেই band গুলো বেরিয়েছে ধরেন যেমন অর্থহীন আর্সেন ওয়ার্সির black তারপর এখুন কার সময়ে এর মধ্যে nemesis তারপর Carbovirous এসব bay-of-bengal এর গান আমার ভালো লাগে এসব band এর গান আমার সোনা হয়নি শুধু মতো অর্থহীন ছাড়া অর্থহীন এর গান গুলো শুনেছি আর হচ্ছে কোন band এর band এর গান আমার সোনা হয়েছে শুনে দেখিয়েন আপনি যদি চান তাহলে কয়েকটা ভালো ভালো গানের link বা list দিতে পারি

আচ্ছা আমাকে inbox এ link গুলো দিয়েন আমি শুনে দেখবো আচ্ছা ঠিক আছে আপনার কি soft গান বেশি ভালো লাগে নাকি rock আমি রবীন্দ্রসংগীতও পছন্দ করি ও রবীন্দ্রসংগীত আমার তেমন একটা সোনা হয়নাই আমি বুঝতে পেরেছি আপনার যেহুতু এই যে আধুনিক band এর গান গুলো পছন্দ রবীন্দ্র সঙ্গীত কম পছন্দ হবে আগে বুঝতে পেরেছি হ্যাঁ হ্যাঁ আপনারা কি হিন্দি গান শোনেন নাকি না আমি একদমই হিন্দি গান শুনতে পছন্দ করি না ও আচ্ছা আমিও ছোট বেলায় হিন্দি গান শুনতাম তো এখুন এই বাংলা গানেই আছি

তো আপনি তো সম্ভমত Dhaka এ থাকেন এখন এসবের এসব entertainment এর বাইরে আর কনো source আছে নাকি আপনার entertainment এর আহ না আসলে অনেক ব্যাস্ত থাকি entertainment বলতে মাঝেমাঝে ঘুরতে বেরোই ঘুরতে আমি পছন্দ করি ওটা আমার বিনোদের একটা হম ভালো মাদ্ধমে যে একটু কোথাও গেলে family সব্বার যে টুকটাক কোথাও যাওয়া

ও আছ আপনি কি বসুন ধারা যে toggy fun world নামের একটা জিনিস আছে ওখানে কি গিয়ে ছিলেন আহ না যায়নি আর actually আমি হচ্ছি Dhaka তে থাকিনা আপনি মনে হয় একটু ভুল করছেন আমি হচ্ছে

ছোট খুবই একটা মহাশোল শহর আর কিছুই নেই আপনি তো সম্ভমত সরকারি চাকরি করেন এই জন্যে মনে হয় এককে বাড়ে তো এখুন ও posting ভালো জায়গা posting প্রথম দিকে

হ্যাঁ তো Dhaka এ ঘুরতে এশিয়ান একদিন ঘুরতে আসলে ঢাকা এ তেমন একটা নাই অবস্য ঢাকা এ সব চেয়ে best হচ্ছে চট্টগ্রাম এ চট্টগ্রাম তো বলতে গেলে বাংলা দেশ এর seventy percent এর ঘুরার জায়গা হচ্ছে চট্টগ্রাম division এর পেছনে SelateChottogram, Selate এই জায়গা গুলো আসলে ঘুরার অনেক অনেক জায়গা

চিলি আমিও কিন্তু চট্টগ্রাম এর কিন্তু চট্টগ্রাম বললে ভুল হবে আমার দাদুর বাড়ি হচ্ছে চট্টগণ

না না চুট্টগ্রমে শহরে মানে বিনোদনের জন্য হচ্ছে আসলেই খুব ভালো আর ওদের নিজস্ব একটা সংস্কৃতি আছে তো আহ সেটাও দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ সেটাই আচ্ছা আপু ঠিক আছে তো অনেক কথা হলো